প্রচুর বড়ো বড়ো। আ একটা লোক একটা বউ বসে আছে।

সাইকেল দেখা যাচ্ছে গেট দেখা যাচ্ছে বাড়ি দেখা যাচ্ছে সবুজ কালার ।